বাতি লাগা আছে পোস্টার লাগা আছে।

একটা চেলা সাইকেল এ প্রাইভেট যাছে ।

ফুল লাগা আছে একটা লোক দাঁড়ায়ে আছে দাঁড়ায় লোকটায় এ.টি.এম টার ছবি তুলছে।

এইটা আইসক্রিম পার্লার এর মতন --

এটা একটা রোড রোড -এর ছবি বটেরোড এর থেকে --

একটা নগর পালিকার কাচড়ার গাড়ি যাচ্ছে এই দিকে পোস্টার লাগা আছে বড় বড় গাছ আছে তার টানা আছে বিল্ডিং আছে ।

গোলাপ কালার আর দুটা হলুদ কালার -এর আছে।